ব্যাঙ্কের এখানে তিনটে গেট আছে ব্যা গেটের সামনে দুটো লোক দাঁড়িয়ে আছে।

ফুলের ফুল দিয়ে এটা মন্ডপটাকে পুনো সাজানো হয়েছে।

লাস্টের সাইডের দিকে কিছু বিল্ডিং রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এটা একটা কাউন্টারের মতো এখানে-এ দুটো লোক দাঁড়িয়ে আছে।

আরেকটি লোক বিয়ে বাড়ির মন্ডপটাতে দেখে আছে।

স্কুটির সামনে কিছু বাশ টাস রাখা আছে।